গাছ বাড়ি ভালো লাগছে দেখতে খুবই ভালো।

চিয়ার আছে অনেকের গাছ টাছ আছে যেগুলা দেখতে খুব ভালো লাগছে। নারকেল গাছ আছে মনে হচ্ছ নারকেল গাছ আছে--

ভালো লাগছে গাছ গুলা দেখতে। খুবই ভালো লাগছে।

এইটা একটা বাড়ির মতন লাগছে বিল্ডিং একটা। তিন তলায় মতন লাগছে।

জায়গাটা খুব দেখতে সুন্দর লাগছে সাইড -এ গাছ আছে অনকে ।

তার নিচে টোটো আছে ।

এস.বি.আই. ব্যাঙ্ক এর এখানে অনেক মানুষ খাড়া হয়ে আছে --

জায়গাতে অনেক লাইটিং করা আছে।

এখানে একটা লাইটের থম আছে লাইট ওখানে লাগানো আছে।

খুব সুন্দর জায়গা খুব ভালো ।

একটা বড়ো মূর্তিই আছে । মূর্তি গুলো আর দুটো ছোট ছোট মূর্তি আছে । পিছনে একটা বাড়ির মতন আছে। খুব সুন্দর বাড়িটা। ।

হলুদ কালার এর অনকে রকম কালার এর ড্রাম রাখা আছে। সাইডে মোটর সাইকেল আছে। অনেক গাছ আছে। জায়গাটা দেখতে খুব সুন্দর। খুব ভালো লাগছে জায়গাটা । খুবই সুন্দর জায়গাটা।

ফরেন মূর্তির ফটো লাগানো আছে ভিতরে খুব সুন্দর লাগছে জায়গাটা। খুব ভাল লাগছে।

ঘাস গুলো খুবই সুন্দর লাগছে। সাইড -এ বড়ো বড়ো গাছ আছেএ । গাছটা খুব সুন্দর লাগছে। খুব ভাল লাগছে।